তা মানুষ অনেক এখানে ঘুরতে আসে বেড়াতে আসে সামনে শিব মন্দির আছে জল ঢালতেও আসে।

খুব সুন্দর ভাবে সাজিয়ে দিয়ে একা--

এখানে অনেক লোকের ভিড় গাড়িঘোড়া ও চলছে রাস্তা দিয়ে এবং লোকেও যাতায়াত করছে ইটা দিয়ে ।